এখানে একটি ডাস্টবিন যা সবুজ রঙের দেখা যাচ্ছে।

এখানে একটি বড় অফিস দেখতে পারছি।

বৌদ্ধ মূর্তিটি সোনালী রঙের যা অনেক ওপরে রয়েছে।

এর বাইরে এখানে একটি ওল্টো দাঁড়াতে দেখতে পাচ্ছি।

বি_এস_এফ_এল অফ শপ একটি দোকান দেখতে পাচ্ছি।

একটি গ্রিল দেখা যাচ্ছে যেটির রং কালো।